দেওয়ালের মইধ্যে কতগুলো মোবাইলের কাভার দেখতে পাচ্ছি।

ঘরের সামনে অনেকগুলো লোহা রেলিং দেখতে পাচ্ছি।

দূরে অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে।

এ রং কালো রঙে সজ্জিত রয়েছে।

উপরের চালটি সবুজ আর লাল রঙে সজ্জিত।

ভিতরে দুইজন লোক দেখতে পাচ্ছি।

এখানে ছবিটিতে আমরা একটি খেলনা বাইকের দোকান দেখছি।

একটি গাড়িতে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছেন।

ছবিটিতে আমরা একটি লাইব্রেরি দেখতে পাচ্ছি।

লাইবেরির ভিতরে দুইটা আলমারি দেখা যাচ্ছে।

এখানে একটি লোহার গ্রিল দেখতে পাচ্ছি।

ফরেস্টের মধ্যে অনেকগুলো বড় বড় গাছ দেখতে পাচ্ছি।

গাছটির রং সবুজ রঙে সজ্জিত রয়েছে।

চেয়ারের মধ্যে কতগুলো লোক বসে আছে।

সাইড -এ একটি ঠাকুরের মূর্তি রয়েছে।

সামনে একটি বড়ো ঘর দেখতে পাচ্ছি।

তাদের মধ্যে একটি গাড়ির রং সাদা র--

রুম -টির ভিতরে দুইজন লোক কাস করছেন।

রেললাইনের মধ্যে অনেকগুলো কাটা পাথর দেখা যাচ্ছে।

সাইডে একটা ইলেকট্রিক বোর্ড দেখতে পাচ্ছি।

ভেতরে দুজন লেক লোক বসে আছেন।

আমি অন্য একটি গার্ডেন দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি জিম সেন্টার দেখতে পাচ্ছি।

ল্যাবরেটরির সামনে একটা বারান্দা দেখা যাচ্ছে।

উপর তলায় শপটি অনেকগুলো বেলুন দিয়ে সাজানো আছে।

মাঠের মধ্যে কতগুলো বাঁশের প্যান্ডেল দেখা যাচ্ছে।